রাস্তাটির সামনে নীল রঙ্গের একটি ঘর দেখা যাচ্ছে।

এই ছবিটিতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

যেখানে কয়েকটি মানুষ বসে ও দাঁড়িয়ে আছে।

এই ছবিতে আমরা একটি হলুদ রংয়ের একস্পভেটার দেখতে পাচ্ছি যা মাটির গত্থ করছে।

রুমটিতে দুটো ব্যাগও দেখা যাচ্ছে।

অনেক মানুষই সিঁড়ির আশেপাশে বসে আসে বা হাঁটাহাঁটি করছে।

এই ছবিটিতে আমরা একটি অনেক বড় মাঠ দেখতে পাচ্ছি।

মাটটিতে ব্যাট বল খেলা হচ্ছে।

বাচ্চা গুলোর পিছনে একটি দোকানও দেখা যাচ্ছে।

রাস্তাটির মধ্যে একটি ছেলে দাঁড়িয়ে আছে।

এই ছবিটিতে আমরা একটি ইস্কুল দেখতে পাচ্ছি।

স্টেশনটির চারিপাশে ছোটখাটো গাছও দেখা যাচ্ছে।

ছবিটিতে চারিপাশে অনেক গাছও দেখা যাচ্ছে।

পোস্টাটিতে ভাটিবাড়ী সি_এস শপ লেখা আছে।

বাইরে একটি বাইকও দেখা যাচ্ছে।

রুমটিতে কয়েকটি চিয়ার ও টেবিল যার মদ্যে কম্পিউটার রাখা আছে।

মাঠটির মধ্যে কয়েকটি অটো দেখা যাচ্ছে।

জোকানটির ওপরে একটি পোস্টার টানানি আছে।

দোকানটিতে অনেক আসবাবপত্র রাখা আছে।

ও দরজার লকও রাখা আছে।

মাঠটির মাঝখানে একটি সাদা স্ট্যাচু দেখা যাচ্ছে।

রুমটির ওয়াল সাদা ও হলুদ রঙ্গের।

ও দোকানটির বাঁ পাশে একটি নীল রঙের গেট দেখা যাচ্ছে।

গাড়িটির পিছনে ও দুই পাশেই অনেকগুলো গাড়িও দেখা যাচ্ছে।